এবং এটি ঢালাই করার জন্য অনেক জন লোক রয়েছে।

এবং এটি চার্চের গেটের মেন গেটের বাইরে অনেকগুলো লোক এ এ দাঁড়িয়ে রয়েছে। সাদা --

আর এটি হচ্ছে হাজিরপুরে অবস্থিত এবং এর বাইরে রয়েছে বাইরে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে রয়েছে এবং অনেক লোকজন যাতাআযাত যাতায়াত করছেন।